libreoffice calc স্প্রেডশীটের মধ্যে charts সন্নিবেশএর ওপর এই কথ্য tutorial এ আপনাদের স্বাগতো
আমরা in tutorial শিখব :
charts তৈরি সম্পাদন এবং ফরম্যাট করা
chartsএর আকার পরিবর্তন এবং স্থানান্তর করা
এখানে আমরা gnu/linux এবং libreoffice সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
আসুন libreoffice calc এর বিভিন্ন প্রদর্শন বিকল্পর সম্পর্কে জানতে শুরু করা যাক
পাঠকের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য charts কার্যকরী পদ্ধতি হতে পারে
libreoffice calc আপনার তথ্যর জন্য বিভিন্ন chart formats উপলব্ধ করে
calc ব্যবহার করে আপনি যথেষ্ট পরিমাণে charts কাস্টমাইজও করতে পারেন
আমাদের personal finance tracker ods sheetটি খুলুন
এবং আমাদের sheetএ তালিকাভুক্ত প্রতিটি জিনিসের ব্যয়এর অঙ্কটি পূরণ করুন
আমরা e3 হিসেবে উল্লেখ করা cellwe click করব এবং 6500 লিখব
এখন column নিচে গিয়ে আমরা
এরপর আমরা শীটে তালিকাভুক্ত প্রতিটি জিনিসের জন্য প্রাপ্ত রাশিটি পূরণ করব
তাই f3 হিসেবে উল্লেখ করা cell click করুন এবং 500 লিখুন
এখন এই কলামের নিচে গিয়ে আমরা f4 f5 f6 এবং f7হিসাবে উল্লিখিত cellswe যথাক্রমে 200 75 10 এবং 700 রাশি লিখব
এখন শেখা যাক এই table জন্য কিভাবে একটি chart তৈরী করতে পারি
আমাদের একটি chart তৈরি করার জন্য প্রথমে chart অন্তর্ভুক্ত করার জন্য তথ্য নির্বাচন করতে have
তাই প্রথমে cell snএ click করুন এবং মাউসের বোতাম so ছেড়ে cursor শেষ cell পর্যন্ টেনে আনুন ত যাতে 700 আছে
এখন মেনুবারে insert বিকল্পে click করুন এবং তারপর chart বিকল্পে click করুন
আপনি দেখচেন একটি ডিফল্ট chart সময়সমেত ওয়ার্কশীটে এসে গেছে
একই সাথে chart wizard dialog box প্রর্দশিত হচ্ছে
chart wizard দেখাচ্ছে the ডিফল্ট chart নির্বাচন করা হয়েছে
আপনার দ্বারা chart wizard এর মধ্যে করা পরিবর্তনগুলি ডিফল্ট chart আপডেট হয়
chart wizard dialog box এর তিনটি প্রধান অংশ আছে chart স্থাপনের জন্য প্রয়োজনীয় ধাপগুলি chart প্রকারের পছন্দ এবং প্রতিটি chart প্রকার অনুযাই বিকল্প
3d look বিকল্পটি টিক করে আপনি চাটের একটি ত্রিমাত্রিক প্রদর্শন পেতে পারেন
এই বিকল্পটি চেষ্টা করা যাক
আমরা choose a chart type ক্ষেত্রের মধ্যে বার বিকল্প we উপর click করব
নমুনা chart বার ফরমেটএ table তথ্যর উপস্থাপনা দেখায়
একইভাবে আপনি অন্যান্য বিকল্প উপর click করতে পারেন যেমন pie <pause> area <pause> bubble <pause> pause>
এবং অনেক অন্যান্য বিকল্প যা choose a chart typeএর মধ্যে থাকে এবং প্রয়োজনীয় chart পেতে পারেন
setps বিকল্পর মধ্যে data range named আর একটি বিকল্প আছে
এই বিকল্পটি ব্যবহার করে তথ্যের কতটা অংশ chartএর মধ্যে উপস্থাপন করা হবে তা নির্দিষ্ট করতে পারবেন
তথ্য প্লট করার ডিফল্ট বিকল্প হলো data series in columns
আমরা we পরিবর্তে data series in rows ব্যবহার করে তথ্য অন্যভাবে plot করতে পারি
আপনারা তথ্য প্রদর্শনের জন্য chartএর style হিসাবে কলাম ব্যবহার করতে চাইলে এটি উপযোগী
অবশেষে আপনি নির্বাচন করতে পারবেন
বা first column as label
বা উভয়কেই chart অক্ষএর labels হিসাবে ব্যবহার করা হবে
তারপর আবার data series in column click করুন
এখন এই নমুনা chartwe যদি আমরা received কলামের তথ্য মুছে ফেলতে chart তাহলে প্রথমে data range ক্ষেত্রwe ক্লিক করতে হবে
এবং তারপর পরিসীমা পরিবর্তন করে $a $1 কে sf $7 এবং $a $1 কে $d $7 করুন
দেখুন received শিরোনামের ভিতরের তথ্য এখন আর chartএ প্রদর্শিত হচ্ছে no
এরপর দেখা যাক data series কি করে
লক্ষ্য করুন এখানে 5টি সারি আছে যা আমাদের স্প্রেডশীটের তথ্যর মোট সারির প্রতিনিধিত্ব করে
add এবং remove বোতাম ব্যবহার করে আমাদের chart থেকে তথ্য সারি যোগ অথবা অপসারণ করা যেতে পারে
আমরা up এবং down বোতাম ব্যবহার করে তথ্যর ক্রম পরিবর্তন করতে পারি
তাহলে chartএ কি তথ্য এবং so কিভাবে উপস্থাপন করা হবে so নির্বাচনের পরে dialog বক্সের finish বোতামে click করুন
দেখুন chart স্প্রেডশীটে এসে হয়েছে
স্প্রেডশীটের মধ্যে charts সন্নিবেশ করা শেখার পর
আমরা এখন libreoffice calcএর মধ্যে charts ফরম্যাট করা শিখবো
format মেনুতে চার্ট ফরম্যাট করার
এবং charts উপস্থাপনা সুক্ষ্মভাবে পরিবর্তন করার অনেক বিকল্প আছে
যে chartthe স্প্রেডশীটে ঢোকানো হয়েছে সেটিকে ফরম্যাট করা যাক
chart a double click করুন যাতে এতে একটি ধূসর সীমানা সংযুক্ত হয়
যা নির্দেশ করে এইটি সম্পাদনা mode রয়েছে
এখন প্রধান menu থেকে format বিকল্পে click করুন
দেখুন drop down মেনুতে অনেক বিন্যাস বিকল্প রয়েছে যেমন format selection position and size arrangement chart wall chart area ইত্যাদি
এগুলি chartএর অবস্থান নির্দিষ্ট করতে এবং chartএর পটভূমি of শিরোনাম বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়
এখন বহুল ব্যবহৃত বিন্যাস বিকল্পগুলির সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক
format selection বিকল্প একটি dialog box খুলে দেয় যার শিরোনাম chart area
এখানে 3টি ট্যাব আছেborders area এবংtransparency
border ট্যাব আগে থেকেই নির্বাচিত থাকে
আমাদের চার্ট এর সীমানার style এবং রং পরিবর্তন করা যাক
এই কাজের জন্য স্টাইল ক্ষেত্রের উপর click করুন এবং continuous নির্বাচন করুন
এরপর একইভাবে color ক্ষেত্রে green এর উপর click করুন
এখন ok button click করুন
লক্ষ্য করুন chart এর সীমানার style এবং রং পরিবর্তিত হয়ে গেছে
title বিকল্প chart এর শিরোনাম এবং তার অক্ষ formats করে
axis বিকল্প the রেখাগুলি chart তৈরী করে সেগুলিকে এবং
সেইসাথে x এবং y উভয় অক্ষর উপর প্রদর্শিত লেখার font ফরম্যাট করে
আপনি এই সমস্ত বিকল্পগুলি শেখার জন্য করে দেখুন তারা কি করে
এছাড়াও calc এ chart এর পটভূমি পরিবর্তন করার জন্য বিকল্প উপলব্ধ রয়েছে
chart এলাকা হল key এলাকা the chart graphic এবং প্রধান শিরোনাম ও key পরিবেষ্ঠিত করে থাকে
chart এলাকা ফরম্যাট করার জন্য format বিকল্পটি click করুন এবং chart wall নির্বাচন করুন
দেখুন chart wall শিরোনামের একটি dialog box প্রদর্শিত হচ্ছে
স্টাইল ক্ষেত্রে প্রদর্শিত হচ্ছে continuous যেহেতু the পছন্দ ছিল
color ক্ষেত্রে red in উপর click করা যাক
আমরা আকার পরিবর্তন করব 020 cm করব
এখন ok button click করুন
দেখুন chart এর style এবং রং পরিবর্তন হয়ে গেছে
এরপর আমরা একটি chartএর আকার পরিবর্তন এবং স্থানান্তর করা শিখবো
একটি chartfor আকার পরিবর্তন করার জন্য নমুনা chart for উপর click করুন
দেখুন সবুজ হ্যান্ডলগুলি chartএর চারপাশে প্রদর্শিত হচ্ছে
chart এর আকার বৃদ্ধি to হ্রাস করার জন্য chartএর chart কোনার যেকোনো একটির markersএ click করুন এবং টেনে আনুন
একটি chart সরানোর জন্য প্রথমে chart in উপর click করুন
এখন chart এর যে কোন স্থানে cursor ঘুরান
cursor এখন একটি হাত হয়ে গেছে
click করুন এবং পছন্দসই অবস্থানে chart সরান এখন mouse বোতাম ছেরে দিন
আপনি chart স্থানান্তর করেছেন
এরপর আমরা position and size dialog box ব্যবহার করে chartsএর আকার পরিবর্তন করার পদ্ধতি জানবো
আবার chart এর উপর click করুন
এখন chart এর উপর ডান click করুন এবং context menu থেকে position and size নির্বাচন করুন
position and size dialog box এ প্রদর্শিত হচ্ছে
এতে বিভিন্ন ক্ষেত্র রয়েছে যার দ্বারা আপনি chart এর এক্স এবং y অবস্থান সেইসাথে chart এর প্রস্থ of উচ্চতা নির্ধারন করতে পারেন
chart এর জন্য এক্স স্থানাঙ্ক 100 এবং ওয়াই স্থানাঙ্ক 083 নির্ধারণ করা যাক
ok button click করুন
আমরা chart ক্ষেত্রর মধ্যে chart নির্ধারিত মান অনুযায়ী সঠিক অবস্থানে এসে গেছে
এইখানে আমাদের কথ্য tutorial সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে: charts তৈরি সম্পাদনা এবং ফরম্যাট করা যায়
আমরা chartswe আকার পরিবর্তন এবং spreadsheet মধ্যে charts স্থানান্তর করতে শিখেছি
অনুশীলনী :
spreadsheet practice ods খুলুন
তথ্যর একটি pie chart যোগ করুন
chartএর আকার পরিবর্তন এবং শীটএর নীচে ডান কোণায় সরান